কিন্তু এখানে চারটে color আছে কালকে হ্যাঁ এখানে চারটে color ছিল তাহলে তিন তিরিকে নয় আর এক এ দশ দশটা call আবার এখন যে আচ্ছা বড়োকরে Meeting call শেষ হয়েছে তো সেই নিয়ে এখন মতায়ত hello পলাশ

তোমাকে রাস্তায় তখন ভাকু দা কি বলছিল যেন আরে মন্দিরের ওখানে সে কি বলে তোর টাকা দেবে তাই আমাকে ডাকছিল আমি পরে যাচ্ছি বলে চলে গেলুম তোকে হয় তো দেখাবে রাস্তায় ও আরে আমাদের যে নতুন

তার পরে দেখা যাবে মানে কবে একটা দিন ঠিক করা হবে সেই দিনে প্রত্যেক বছর ওই দিনে একটা অনুষ্ঠান করা হবে

ওর ওপরেই

বলো আর মধ্যে হচ্ছে তোমার নয় নয় করতে হবে নয় নয় করে করাবে বলছিলে না এই দেখ আমার কাছে যা মানে তোর দুই ছিল আমি সব দিয়ে দিয়েছি আমি ছাড়ার main কারণ হচ্ছে এক তো salary কম আর দ্বিতীয়ত কাজ এর pressure বিশাল সকাল নয়টার মধ্যে office join করতে হবে

সত্তর টাকার মধ্যে কি খাবার আমি খাবো বলতো

তাই করে ওরখুম এই নিঘ্ত হলো এইবার আমাদের কাজ তা হয় পুরো টাইটান আছে না টাটার ওই tighten এর যত রকম এর মানে এ আছে মানে west bengal এর east zone টা sorry west bengal বলছি India র east zone টা শুধু আমাদের company এ করে এবার তার কাজ tanisque এ হয় tighten i plus এ হয় রাত্রি বেলায় হয় এরম সময় camera বন্ধ করতে হয় security থাকে শুধু আর কেউ থাকেনা আমাদের মানে বিশাল কষ্ট হয় আমাকে বলেছিলো প্রথমে তোমার কাজ হচ্ছে এমনি অফিসের আমি বলেছিলাম অফিসের কাজ আমি এমনি টুকটাক conveyor conviar করতে পারি system system লাগানো এই সব করতে পারি আমি ওই রকম কাজে কথা বলে ছিলাম সেই হিসাবে আমাকে নিয়েছিল নিয়ে এবার আমাকে camera র কাজ করাচ্ছে কোথায় field এ কাজ করাচ্ছে এই সব করাচ্ছে এই জন্য মাথা গরম হয়ে গেছে আমার ওই জন্য কালকে রাত্রে বেলায় resign মানে letter দিয়েছি আর দিয়ে বলেছি আমি আর আসবোনা আজ সকালবেলা ফোন করছে বললো অফিস এ আসো কথা আছে বলেছি আমি আর যাবো না আমার আছে

বল আমাকে কি রকম কাজ করাচ্ছে দেখ আমি গেছিলাম যে computer parts লাগাবো computer parts সারাবো এই হিসাবে কাজ করতে আমাকে cctv র কাজ করাচ্ছে cctv টা আবার কে রকম তো সেই fall selling হয় জানিস তো ওই fall selling এর উপর দিয়ে তার আমাকে নিয়ে যেতে হবে পাইপ দিয়ে টেনে টেনে হাতুড়ি দিয়ে তার ডকিং করতে হবে ওর সে মনে হয় ধুলো ফুলো মেখে অবস্থা খারাপ তার পর সেই ড্রিল হয় বড়ো বড়ো ড্রিল ড্রিল দিয়ে ড্রিল করতে হবে সেখানে তার এ করতে হবে সব মানে

হ্যাঁ শিখে গেছি camera র কাজ শিখে গেছি তার পর তোমার it সমন্ধে অনেক কিছু জেনে গেছি তার পর এই যে তোমার catch could বানানো হয়না

বলো হুম pmhour তা তো বললো হবে না যাই হোক এখানে কাজ করে তুই কিছু শিখতে পেরেছিস ঠিক আছে কোনো অসুবিধা নেই নিয়ে নেবো দেখো তোমার কেউ নেই ওই out door under টা হলে কি বলতো এখন আর একটা যেটা কথা বলছিলাম তোকে কি জানি এখানে হবে না বাদ দাও তুমি out door দাও একটা এ টাই তো বলছি out door থেকেই সুবিধা হবেনা

শোন্ না গুড্ডু

দেখ আমি তোর browser টা তে আমার যে connection টা আছে ঠিক আছে সেরকম দেখি hello hello হ্যাঁ দেখ গুড্ডু আমি আমার ঘর থেকে একটা speed টা ভালো থাকবে আর দুজনের connection ও ভালো থাকবে ঠিক আছে এবার ঠিক আছে আরে আমি সেনা ল্যাপটপ নেবো আমিতো salary টা first month এ জমা করবো

বুঝলি এক মাস আমি কাজ করে দেখ শোন্ hello আমি দেখ এক মাস কাজ করবো এক মাস কাজ করে ধরে নে দশ হাজার টাকা মতো জমিয়ে নেবো দশ হাজার টাকা পুরো down payment মারবো দিয়ে তার পরের মাস থেকে কোনো ঝামেলা নেই ওই ল্যাপটপেই চলবে salary জমিয়ে একটা তো মনে হয় ল্যাপটপ তুই তো মনে হয় hp fhp dell fell আরো অনেক কিছু এদিকে হয়তো চলে এসেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ চলে গেছে হ্যাঁ ওই খান থেকে যে তা হ্যাঁ হুম ঠিক আছে যে তা কাজ করলি এত দিন হ্যাঁ বল ঠিক আছে দিয়ে দেব আচ্ছা এ গুড্ডু বলছি তাহলে কি কোন মাসে লাগাবি রাউটার ফাউটার বল আগের মাসে

হ্যাঁ শোন্ না আমার বাবা যাওয়ার সময় তোদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে তুই তাহলে ছাতাটা

বলছি তাহলে সামনে মাসে তুই আমার recharge টা pay করে দেখ তাহলে সামনে মাসে ওই টা লাগিয়ে একেবারে main plan টাই করা হবে কি আছে

কিন্তু মোটামুটি হ্যাঁ লাগিয়ে নিলেও

hello বলছি তোরা কি টিফিন ফিফিন করেছিস এখনো অবধি না করবি

তার উপর আবার recharge আছে হ্যাঁ বল না

আমি কি যাবো তাহলে খেতে কিছু খাওয়াবি বিট্টু তাহলে আমি যাচ্ছি কল টা করে hello হ্যাঁ বল

চপ টপ কিছু কেন না খাওয়া যাবে মুড়ি মাখিয়ে একটাও পয়সা নেই রে আমার কাছে একটাও পয়সা নেই পুরো ভিকারি হয়ে আছি এই অফিস শুধু আসছি বল চানাচুর নেই ঠিক আছে আই hello hello বলছি সকাল বেলায় তুমি কটা থেকে start করবে বোলো

এখুনি রেখে দেবে আমার পাউন টা তাহলে রাখো ধর

যেটা নিয়ে পড়ছিলি সেটা পড়া শেষ হয়েছে? হ্যাঁ ওটা নিয়ে পড়ছিলাম ওটা ক বছর পর্যন্ত ছিল যেন ওটা ওটা হচ্ছে তোর দু বছর থেকে তিন বছর মানে ওই তিন বছরই ধর। যে শিক্ষাপ্রতিষ্ঠানের হয়ে করছিলিস কাজটা তারাই কি চাকরির ব্যবস্থা করে দেয়? তারাই করে দেয় হ্যাঁ কিন্তু তাও আমি চেষ্টা করছি যাতে আমি নিজেরটাই নিজে জোগাড় করে নিতে পারি হয়তো দশ-পনেরো হাজার দেবে কিন্তু আমি যদি খোঁজ করি নতুন হিসেবে তাহলে হয়তো আমি আরো একটু বেশি কিছু জোগাড় করে নিতে পারব এটা এটা বুদ্ধিটা ভালো নিজের কিছু শুরু করাটা সবসময়ই ভালো মানে অন্যের হয়ে কাজ করার থেকে বা কিছু থেকে নিজেরটা নিজে নিজের মালকিন নিজে আমি যদি ভবিষ্যতে কোন ব্যবসা শুরু করি বাবার মত বাবা যেমন ব্যবসা করে আমিও যদি যেটা নিয়ে পড়াশোনা করেছি সেটা নিয়ে ব্যবসা শুরু করি তাহলে তো ভালোই হবে যেটা নিয়ে পড়েছিস সেটার এখন অনেক চল ও রয়েছে। হ্যাঁ কিন্তু সেটা আমাদের এইখানে মানে এই জায়গাতে অতো চল নেই বা অন্য কোথাও তবে এই এই আমাদের এ এ এটার এতটাও চল এখনো ওঠেনি। মানে হয়তো আরো কত বছর কিছু বছর সময় লাগবে দেখ বড়লোক হতেও তো একটা ব্যাপার আছে বিশাল কিছু রোজকারের কথা তো কেউ ভেবে ফেলতে পারে না ধীরে ধীরে উপরে উঠতে হয়। এবার কি আমাদের বাড়ির পাশে যেমন একটা লোক ছিল তো আগে ওখানে চীনারা থাকতো বুঝলি তো

তো আগে এখানে চীনারা থাকতো আমাদের বাড়িতে যখন এই কাকুটা মানে আমাদের বাড়ির পাশে যখন এই কাকুটা এলো চীনাদের বাড়িটা ওরা হচ্ছে পাঞ্জাবি বুঝলি তো হা ও যখন উনি যখন ছোট ছিলেন

বাড়িটা ওরা আবার নতুন করে ভেঙে চুরে তৈরী করল

ঘর সাজানোর জন্য তো অনেকে অনেকে আহ লোক নেয় ও যে দায়িত্বটা পুরো হা হা হা তার হাতে দিয়ে দিল হা সে পুরোটাই ভেতরের কিরকম কোথায় কি রাখা হবে? কোন দিকে হা দেয়ালে কি রং হবে সবটাই দেখে দিল হম এটা তো সব মানে যেটা নিয়ে আমি পড়াশোনা করেছি, সেই বুদ্ধিটা সবার মাথায় তো আসবে না না আলাদা রকম চিন্তাভাবনা দরকার সৃজনশীল হতে হয় সেটা তো সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে না না যেমন হা আমি একেবারেই তুই তো জানিস ভাই আমি এইসব দিকে কোনদিনই যায়নি আমার মাথায় আসেও না আলাদা রকমের চিন্তা গড়পড়তা আমি কোনদিনই আঁকিবুকি নিয়ে খুব একটা উৎসাহী ছিলামই না কোনদিন আর আমি ছোট থেকেই আঁকা আঁকি

তো একটা বন্ধু বলল যে তুই এইটা আঁক একে দেখা তা আমি বললাম আঁকতে বসে ছিলাম তারপরে দিন দুঘণ্টার মধ্যে আকাটা শেষ হলো। তারপরে ছবি-টবি তুলে তারপরে পাঠিয়েছিল সবাই অনেকই বাবা আমি আঁকা শিখতে যেতাম কি যে কষ্ট ছিল রোববার করে যাওয়াটাই মানে ওই বাবা-মা পাঠাচ্ছে যাচ্ছি মানে খুব একটা কোনদিনই খুব একটা মাথা ঘামায় নেই হ্যাঁ যখন আমি প্রাণিবিদ্যা নিয়ে স্নাতক স্তরে পড়ছিলাম তখন ওই নেহাত আমাদের ওই বিষয়টার জন্য কিছু আঁকা আঁকতে হতোই ওটার জন্য যেটুকু না আঁকলেই নয় সেটুকু বাস আর কিছু না এবার দেখ সবার তো সব দিকে ভাল্লাগেনা হ্যাঁ

আচ্ছা তো ভালই তো আর চাকরির চেষ্টা চলছে এই যে আমাদের এদিকে গঙ্গা পারে হম একটা আবাসন করে উঠবে বুঝলি সেটার জন্য ভেতরে ভেতরে লোক নিচ্ছিল খোঁজও পেলাম পরে তাছাড়া লোকে অন্য লোকের সূত্র ধরেই বেশি ঢুকে যাচ্ছে বুঝলি তো এবার সেরকম ভাবে আমি যে কারো সূত্র ধরে ঢুকবো খুব বড় একটা আহ কাজ হচ্ছে ওখানে এইগুলো আমাদের কপালেই জোটে না জানিস তো পরে পরেই খোঁজ পাই তাও খোঁজ পেতাম না যদি না অমৃতা খোজ দিত তোর ওই অঙ্কিতার বন্ধু

মানে তোরা যেই চারজন বন্ধু ওইটার মধ্যে যেই রয়েছে দলটা সেই দলে হম খোঁজ দিল ও আর একজনের মুখে শুনে খোঁজ দিল। এবার পরে বোঝা গেল ও যার মুখে শুনে খোঁজটা দিয়েছে সেই মেয়েটাও সূত্র ধরেই ঢুকেছে এবার মেয়েটা এখনো মানে বা পুরো স্নাতক পা স্নাতক স্তরে ও পুরো পড়াশোনা ওর pass ও হয়নি কিন্তু তার আগেই পেয়ে গেল এখন আমার সব জিনিস ওদের কে জানালাম এই পড়াশোনার যোগ্যতা এই সেই ওরা বলল অভিজ্ঞতা সম্পন্ন লোক খুঁজছি। তো মেয়েটার কি অভিজ্ঞতা ছিল বল কি করে নিল বল ওতো আমার থেকে এক বছরের ছোট ওর তো এখনো পড়াশোনা পুরো হয়ো নি এগুলো শয়তানি না বল

এরকম ওই আবাসনের সাথে যুক্ত হয়ে কাজের ইয়ে করছে তো তখন অমৃতার মা আবার অমৃতাকে বলে অমৃতা আমার বন্ধু গুলো সত্যি খুব ভালো আমার বন্ধু ভাগ্য খুব ভালো। এটা আমি সবসময় মানি অমৃতার তো কোন কোন দায় ছিল না, ও তো কাজবাজ করছেই হম ও আবার আমাকে জানালো জানাতে গিয়ে আমি যখন খোঁজ খবর নিলাম তারপরে আমার সব জিনিস আহ যখন ওদের দূরভাষ number জোগাড় করে আমি যখন ওদেরকে সব পাঠালাম হ্যাঁ হম কাগজপত্র পাঠিয়ে দিলাম যখন পাঠালাম তখন ওরা বলল আমরা অভিজ্ঞতার সম্পন্ন লোক খুঁজছি এটা কিছুই না এটা হয়তো ভেতরে কিছু টাকা খাইয়ে দিয়েছে ওই জন্য নিয়ে নিয়েছে বুঝলি তো

দেখছিস না খবর খুলে TV খুললে তোর বাড়ির পাশে কি কোন অনুষ্ঠান হচ্ছে হ্যাঁ হ্যাঁ আওয়াজ পাচ্ছিস

পাড়ায় মনে হয় চৈত্র মাসের শেষ সপ্তাহে হ্যাঁ আমাকেও ওই আমার একটা বন্ধু বলল যে BATA তে থাকে

যেদিন আমাদের পাড়ায় পুজো হবে সেদিন করবে আমাদের এইখানে তো কালকে হয়েছিল তো সকাল থেকে অনেক ইয়ে সকাল থেকেই গান বাজানো হচ্ছে। তারপরে আমি তো একটু বেরিয়েছিলাম বেরোতে তারপরে মাকে যখন বললাম তখন মা বলল যে তুই এই সময় আসবি তাহলে একেবারে ঘরেই চলে আসিস একসাথে আমরা তিনজন মিলে বেরোবো। আমিও একটু আগেই বেরিয়ে ছিলাম রে আমার ছাত্রীর মায়ের জন্মদিন সেজন্য আজকে রাত্রে নেমন্তন্ন আছে

খুব চাপের শেষে একটা থলে মত কিনে এনে

হাসিস না আমার উপহারটা খুবই বিরক্তি উফস বাপরে আর বলিস না বাড়িতে এত বিড়াল ছানা হয়ে গেছে না কি বলবো চারিদিকে লাফালাফি দৌড়োদৌড়ি, হ্যাঁ তোরা এখন মোট কতগুলো এখন মোট ওই ধর বড় আছে দশটা, আর হা তারপরে বাচ্চা বাচ্চা মানে ধর ওই দুই সপ্তাহ তিন সপ্তাহ বাচ্চা আছে অ্যাঁ পাঁচটা বাবা অনেকগুলো রে তোদের তো ছিল সে ঘর ছেড়ে চলে গেছে। ওরা যায় না রে চলে আসো তো ফিরে ও হচ্ছে বাইরে ওই মেয়েদের মেয়ে বিড়াল গুলোর পিছনে ঘুরতো হ্যাঁ, ওই জন্যই হয়তো কোন মেয়ে বিড়াল বলেছে যে তোমাকে আমি আমার বাড়ি নিয়ে যাব নিয়ে গিয়ে রাস্তায় আমার দুটো ছিল চিনি মিনি নাম ছিল। ও বাবা এই সেই মিনিটা মিনি হচ্ছে চিনির মা। এবার পরেও তো মিনি যখন আরো বাচ্চা হয়েছিল ওই ওই বড় চিনিটাকেই দুধ খাওয়াতো আর কাউকে খেতেই দিত না কোন বাচ্চাকে জানিস হম বাবা সে একবার বাবা দিয়ে এসেছিল কোথায়? ওর খালি বাচ্চা হচ্ছিল তারপরে সে কি কান্না তারপর থেকে আর পুষি না রে মা একবার পড়ে গেলে না হম তারপর সেদিন যখন মারা গেল না ফিরিয়ে আনা হয়েছিল এত কেঁদেছিলাম যেখানে দিয়ে আসা হয়েছিল আবার ফিরিয়েও আনা হয়েছিল বাড়িতে খাওয়া দাওয়া নেই তখন আমি একাদশ শ্রেণীতে পড়ি বার্ষিক পরীক্ষা চলছে, সে পড়বো কি? খালি কাঁদছি খালি কাঁদছি। ওর কথাই মনে পড়ছে যেহেতু প্রথম থেকে ছিল তারপর থেকে আর কিছু পুষি টুসি না আর আমার পাখি কোনদিনই পছন্দ না মানে আমার না পাখি দেখতে ভালো লাগে কিন্তু